অ্যা একটা ঘ-ও-র আছে-এ ওই সাইড এর অনেক গাছ আছে একটা লোক মন্দির থেকে পুজো দিয়ে নামছে-এ ।

এপারে আ একটা মানুষ দাঁড়িয়ে আছে মানুষটা যাচ্ছে আ ওপারে মন্দিরে ।

এটা-আ রাধানগর গ্রাম পঞ্চায়েত কার্যলয় ঝারগ্রাম পঞ্চায়েত সমিতি ব্লক ঝার-রগ্রাম জেলা ঝাড়গ্রাম এটা নাম--